সাদা কালারের ঘরটা খুব সুন্দর করে ডিসাইন করা রয়েছে।

এখানে দেখতে পারছি আমরা কিছু ঘর আর এটা মনে হচ্ছে এক দোকান ।

আর এই মাঠটাতে ছোট ছোট গাছ বেরিয়ে গাছ আছে ।

একটা রাস্তা আছে এবং একটি গেট আছে লোহার বড়ো মতন।

দোকানটি ছোট মতো কিন্তু অনেক সুন্দর।

এবং এইখানে আ অনেক উম ছোট ছোট গামলাতে অনেক গাছ লাগানো আছে যেটা দেখতে অনেক সুন্দর লাগছে-এ।